এক গুচ্ছ সাইড -এ সাইড -এ মেলাই গাছ গাছ আছে আর নিচুতে খুব ঘাস হয়ে গেছে আর এ সাইড -এ সাইড -এ রোড বাঁধা আছে।

লাগা চে লাল রঙের খুব সুন্দর লাইট আর এই ধারে সাদা সাদা লাইট ঘুরা লাইট লাগা আছে আর নিচু গাছটাতে টুনি লাইট লাগা আছে এধারে মেলায় লোক।

এই ফটো - টোতে একটি লোক বইসে আছে আর মাথাটোতে হলদা গমছা আছে এ ধারে খুব ঘাস আছেএইতো লাগছেই --

এই ফটো -টো একটি লোক একটি ট্যাংট উঠায় নিয়ে পরে ফটো তুলেছে চশমা পরে নিয়ে ।

এই ফটো -টো ড্যাম -এর ধারে বটে এটোতে খুব জল বেড়াইচ্ছেখুব জল দেখাচ্ছে আর ওই ধারে --

এ টিম -এর বটে বিদ্যাসাগর সেন্টার কো প্রেটিভ ব্যাঙ্ক লিমিটেড --